ওপর একটা বড় আলমারি আছে ।

এখানে একটি রাস্তা আছে খুব সুন্দর ফুল-ল লাগানো অনেক গাছ আছে সামনে একটি কি সুন্দর জায়গা আছে কার্টুন আছে।

এটি একটি স্কুল সব ছেলেমেয়েরা বসে আছে কিছু খাওয়া দাওয়া করছে মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছে ঘর গুলির দরজা আছে দেওয়াল আছে। সব ছেলে মেয়েরা বসে খাওয়া দাওয়া করছে। স্কুল ড্রেস পরে আছে।

এটি একটি চায়ের দোকান তার সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে মেনক্লে জঙ্গলে দই রাখা আছে ভাঁড় রাখা আছে।

তারপর অনেক গা কাঠ আর কাঠ পড়ে আছে। তারপর ওটা কি?

মাঠের মধ্যে গাছ আছে। একটি লাঠি বা কিছু দাঁড় করানো আছে। আর পুরো মাঠে সবুজ রঙের ঘাস আছে। খোলা সাদা আকাশ দেখা যাচ্ছে।

সামনে এক টা মাঠ আছে। মাঠের মধ্যে অনেকগুলি --

সাদা বাড়ির উম মধ্যে অনেকগুলোই আয়না আছে ।

এটি এটি একটি সুইমিং পুল আছে এর মধ্যে একটি বড় পাইপ আছে অনেকগুলি পাইপ দাঁড় করানো আছে সিঁড়ি আছে উম আকাশ দেখা যাচ্ছে।

ওর পিছনে অনেক গাছ আছে। লাল কালার -এর একটি বাড়ি আ --

অনেকগুলি বই-এর বই আছে।

এক জায়গায় দাঁড়িয়ে আছে অনেক গাছ আছে সুন্দর সুন্দর ফু্‌ল তারপরে লাইট আছে।